রুমে দেখা যাচ্ছে কয়েকজন মানুষ।

শরীরচর্চা করছেন নিজেদের মতো নানারকম জিনিসপত্র দিয়ে।

বাজারের মধ্যে একটি চা'র দোকানকে দেখা যাচ্ছে।

যেটি মনে হচ্ছে সেলুনের দোকান।

এখানে একটা গুহায় মন্দিরের দৃশ্য দেখা যাচ্ছে।

এখানে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে

এখানে একটা মিও আমোরে কেক -এর দোকান দেখা যাচ্ছে।

এখানে একটা ঘরে রুম দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে এক কাপ চা কেউ হাতে নিয়ে আছেন।

এখানে বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে।

দোকানে একজন বিক্রেতা কে দেখা যাচ্ছে।

দোকানের পিছনে ভবানী নামে একটা দ্বিতল বিশিষ্ট বিল্ডিং দেখা যাচ্ছে।

মনে হচ্ছে এটা কোনো ঠাকুরের মন্দির।

এই মন দিরে যাওয়ার একটা বেশ বড়ো আকারের সিঁড়ি রয়েছে।